নদী নদীর ওপর একটা ব্রিজ আছে । ব্রিজ -এর ওপর একটা রাস্তা আছে । একটা ছেলে দাঁড়িয়ে তার হাতে ঘড়ি আছে। সে একটা--

ভিতরের দুটো জানলা খোলা আছে। আর এখানে একটা স্ট্যাম্প লাগানো আছে। সে স্ট্যাম্প -টার নাম চাম্পি । এদিকে অনেক গাছপালা আছে এদিকেও অনেক গাছপালা আছে। আর--

কার্পেট -এর রং গুলো আকাশি তারপর গোলাপি বেগুনি মেয়েগুলো--

এখানে উমম অনেক বনপালা হয়ে আছে।

একটা বাড়ি বাড়ির সামনে গেট রয়েছে। গেট টায় অনেক রকমের লাইটিং দেওয়া আছে। গেট এর দুপাশে দুটো কলা গাছ রয়েছে এদিকে একটা কালো রঙের গেট রয়েছে।

এর ঘর এখানে অনেক জি জিম এর উম মেশিন রয়েছে। এখানে একটা ছেলে সেলফি নিচ্ছে ফোন নিয়ে আর একটা শ ব্লু কালার এর যা- আ--

গিস গেঞ্জি আর একটা কালো কালার -এর প্যান্ট পরে রয়েছে।

এটা একটা রাস্তা রাস্তার এখানে কিছু নোংরা নিয়ে যাচ্ছে গাড়ি করে ওদিকে বাস রয়েছে বাস এর বাস এর ওপারে একটি সাদা কালার কার রয়েছে।

মন্দির মন্দিরের ও মন্দিরের ওপরটা কমলা কালার -এর ।

একটা বোট টাঙানো আছে ওদিকে একটা আকাশি কালার --

আর মসজিদটার রং সাদা কালার মসজিদে অনেক কোটা জানলা আছে মসজিদের সামনে অনেক গাছ আছে একটা তাল গাছ আছে।

আর গাড়িটির যে ওপরে টিন লাগানো রয়েছে টিন টার রং--